সামনে একটা সেলুন দোকান আহ দেখা যাচ্ছে যেখানে চারটে থেকে পাঁচটা চেয়ার বসানো আছে একটা লোক দাঁড়িয়ে আছে।

লাইট দুটো লাইট জ্বলছে এখানে একটা পাল্লা বাট্খারাও আছে।

বোটের -এ পরে আছে নদীতে জল খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু নদীটার রং ছিল ছাই কালার ।

একটা বড় ঝিল দেখা যাচ্ছে যেটা চারদিকে সবুজ গাছপালায় ভর্তি।

রাস্তা ঢালাই করছে মনে হয়। ঢালাই স্টোন চিপ ফোন -চিপ দিয়ে। তারপর আকাশের রং টা বেঙ্গুনি ছাই ছাই কালার ঘরের অ্যাসবেস্টের এর রং টা ছাই ছাই কালার ।

আকাশে সাদা রঙের মেঘ আছে এবং পুরো আকাশটা নীল রঙের হয়ে আছে।

হুম সামনের রাস্তা তাতে মার্বেল বসানো আছে তারপাশে একটা মাঠ সবুজ রঙের ঘাসে ভর্তি তারপাশে পেয়ারা দিয়ে আছে--

এবং একটা লোক বসে পাল্লা মাটখারায় মাছ বাপ মাপছে--

ছে এবং অনেক লোক দাঁড়িয়ে দেখছে চারদিকে ঘর প্রদীপে সাজানো আছে।

অনেক জল পড়ছে। চারদিকে অনেক লাইট লাগানো। অনেক জল পড়ছে এবং চার ওই সাইড -এ মনে--

তি দোকানের বায়রেতে দুটো স্কুটি একটা বাইক দাড়িয়ে আছে। আর একটা বউ মাস্ক পরে হেঁটে হেঁটে যাচ্ছে।

হম ঘরটার মধ্যে দুটো জানলা আছে একটা দুটো দেওয়াল আছে ওপরে অ্যালবেস্টের আর লো --

সামনে এক সামনে একটা বড়ো ঝিল দেখা যাচ্ছে ঝিলের সামনে একটা বড়ো ব্রিজ ও ব্রিজ -এর আগে আছে--

লাইট -এর এটার রং লাল মেয়েটা জলের ওপর কিছু দিয়ে র রান্না করছে।

আবার কাপ এর সাদা নিচে কতগুলো কাপ উল্টানো পরে আছে কাপ গুলি কিছু কিছু ট্রে তে আর কিছু কিছু হ্যাঙ্গার এ ঝুলছে।